এখানে এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশ এটি একটি পাহাড়ের ছবি। এখানে বাইক -এ বসে ছবিটি তোলা হয়েছে।

সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি যেই পার থেকে ছবি তোলা হয়েছে দুটি বড়ো বড়ো পাথর রয়েছে এখানে লোকে বসে সুন্দর একটি ভিউ এনজয় করে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গিফট স্টোর -এর ছবি এখানে নানান ধরণের গিফট আইটেম রাখা রয়েছে ।